এটা কলকাতার একটা স্ট্রিট । তার দুপাশে বড়ো বড়ো ফ্লাট । কিছু দুটি তিনটি গাছ দেখা যাচ্ছে একটি হলুদ কালার -এর ট্যাক্সি আআআ একটি ল্যাম্প পোস্ট আ কয়েকটি দোকানএকটি চার চাকা গাড়ি ইন ফ্রন্ট --